একঠি মানুষ দাঁড়িয়ে আছে ও একটি মানুষ চেয়ার এ বসে আছে।

একটি ঘাসবাগান দেখা যাচ্ছে ঘাসবাগানে একটি জলের স্প্রে দেখা যাচ্ছে।

এইখানে একটি রুম দেখা যাচ্ছে।

একটি টোটো দেখা যাচ্ছে ও একটি স্কুটি দেখা যাচ্ছে।

একটি চেয়ার দেখতে পাচ্ছি ও অনেকগুলি প্যাকেট দেখতে পাচ্ছি।

সাইড -এ একটি ঘর দেখা যাচ্ছে গ্রীন কালার -এর সামনে একটি গেট দেখা যাচ্ছে গোল্ডেন কালার -এর।

নদীর মাঝখানে দুইটি হরিণ আছে।

তোয়ালে নীচে বোর্ড দেখা যাচ্ছে আরও অনেকগুলি প্রোডাক্ট আছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে ঘরটি গ্রীন কালার নীচে রেড কালার ।

সেখানে একটি বাজেস্ট্যান্ড দেখা যাচ্ছে।

একটি বিল্ডিং দেখা যাচ্ছে হোয়াইট কালার ও উপরে রেড কালার ।

বিল্ডিংটি হোয়াইট কালার ও ব্লু কালার ।

সামনে একটি কার কয়েকটি ঠেলাগাড়ি রয়েছে।

একটি ঘর দেখতে পাচ্ছি ঘরটি গ্রীন কালার ।

সাইডে একটি ঘর দেখতে পাচ্ছি ওপরে হোয়াইট কালার ও নীচে অরেঞ্জ কালার ।

একটি ঘর দেখতে পাচ্ছি উপরে টিন লাগানো আছে।

অনেকগুলি মানুষ দেখা যাচ্ছে।

এখানে একটি বড় রুম দেখা যাচ্ছে রুমটি হোয়াইট কালার ।

জানালা দেখা যাচ্ছে দরজা দেখা যাচ্ছে।

টেবিল -এর ওপর অনেকগুলি ফল রাখা আছে।

এখানে একটি নার্সিং হোম দেখতে পাচ্ছি।

এইখানে একটি বড় তোর্সা দেখতে পাচ্ছি।

বোট রয়েছে টেবিল রয়েছে ও অনেকগুলি চেয়ার রয়েছে।

বড় ফোটো দেখা যাচ্ছে বাইরে অনেকগুলি চেয়ার টেবিল দেখা যাচ্ছে।

দু সাইডে দুটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

নিচে অনেকগুলি মহিলা ও একটি বাচ্চা বসে আছে সাইডে একটি বক্স রয়েছে।

একটি পাহাড় দেখা যাচ্ছে ওপরে আকাশ দেখা যাচ্ছে।

পাখিগুলির রং হোয়াইট কালার গ্রীন কালার ।

এই বিল্ডিংটি হোয়াইট কালার ও ব্লু কালার ।

অনেকগুলি গাছ ও ফল গাছ দেখতে পাচ্ছি।

এখানে বাছ এর স্ট্যান্ড দেখতে পাচ্ছি বাছ এর স্ট্যান্ড এ পাঁসটি বাছ রয়েছে চারটি বাছ রেড কালার ও একটি বাছ গ্ৰিন কালার ।

ঘরটি গ্রিন কালার ও রেড কালার ।